টোটোর মধ্যে অনেক ধরনের ফটো আছে ভ্যারাইটিস খাবার।

ফটোর মদ্যে দেখা যাইতাসে একজন ডাক্তার চেয়ারে বইয়া কম্পিউটারে কাজ করে।

এটোর মধ্যে বাঁশ বেঁধের একটা ঘর দেখা যার ।

বড় একটা ইস্কুলের মাঠ আসে অনেক স্টুডেন্ট আসে।

এখানে দেখা যাইতাসে একটা বাজারের মধ্যে মাস লইয়া একটা উম বয়স্ক মানুষে বোয়াদাসে আরো চারজন মানুষে মাস কিনে--